আমি এই চিত্র-ওটিতে দেখতে পাচ্ছি সাহাপুর হাই স্কুল -এর গেট যেটা নাগে-শ্বরপুরে অবস্থিত ডিস্ট্রিক্ট যেটির মালদা

যেখানে সেই ক্লাস রুম -এর বেঞ্চ -গুলোর পাশে একটি নোটিশ বোর্ড টাঙ্গানো। এবং সেটি হলুদ এবং সবুজ রং করা।

আমি এই চিত্রটিতে দেখতে পাচ্ছি মালদা টাউন রেলওয়ে স্টেশন-এর ছবি।

এবং তার পাশেই দেখে দেখতে পাচ্ছি একটি নোটিশ বোর্ড ন্যায় এর জায়গা একটি সিঁড়ি দেখতে পাচ্ছি।